এটি একটি বড়--স্কুল-- যেটি অনেকটি অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে।

ছে-এ এবং অনেক গাছপালা ও দেখা যাচ্ছে-এ।